এটি কোনো এক জায়গার কয়লা কারখানা।

যেখানে দেখা যাচ্ছে প্রচুর কারিগর সেখানে কয়লা ভাঙছে এবং কয়লা বস্তায় ভরাচ্ছে।

যেখানে বিভিন্ন ধরণের গাড়ির কাজ চলছে।

এটি একটি বইয়ের দোকান।

এই যানবহন গুলির মধ্যে মোটর সাইকেল সাইকেল গাড়ি ।

যেটি বালুরঘাটে থানা মোড়ে অবস্থিত।